তার পাশে একটি পুরাতন ভবন এবং রাস্তায় চলাচল অবস্থায় আছে অনেক গাড়ি।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি বাড়ির কিছু অংশ পাশে আরেকটি বাড়ি একজন মানুষও রয়েছে পাশে রয়েছে একটি গাছ ।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লি লিমিটেড মেদিনীপুর এবং তার নিচ তলায় কিছু গাড়ি।

এবং পাশে পাহাড়- -

এই ছবিতে দেখা যাচ্ছে একটি বিশাল সমুদ্র সৈকত যার--

এই ছবিতে দেখতে পাচ্ছি একটি বিশাল নদী নদীর উপরে রয়েছে এক বৃ । তার চারপাশে রয়েছে অনেক গাছপালা এবং উপরে নীল আকাশ ।